এ.টি.এম টার দরজাটা কাঁচের দরজা কিন্তু একপাল্লা দরজা খোলা ।

পাশে এক--টা সাদা রঙের ট্যাক্সি দাড়িয়ে আছে একটা মানুষের হাতও দেখতে পাওয়া যাচ্ছে।

এটি একটি মাছে--র-- বাজার।

মেয়েদের সমস্ত রকম জিনিস চুরি--

ছবিটিতে একটি সুন্দ--র-- বাচ্চা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলো গাড়ি দাঁড় করানো করানো আছে।

হচ্ছিলো। যেখানে অনেক গুলো ছোট ছোট বাচ্চারা স্টেজ এর মধ্যে উঠে তাদের নৃত্য কলা প্রদর্শন করছে।

যেই দোকানে অনেক- কগুলো মানুষ দাঁড়িয়ে আছে কেউ তার পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে একটা মানুষ বেঁকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে

অনেক গুলো দোকান আছে একটা বিল্ডিং বড়ো এবং তার মধ্যে অনেকগুলো দোকান আছে ওপরে গোল্ড লোন --

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটা মিষ্টির দোকান।

এই ছবিটিতে আমরা একটা দেখতে পারছি এটা একটা মার্কেট যেখানে অনেক রকম সব--